ভবনটির উপরে একটি লাইটও দেখা যাচ্ছে।

ঘরের ভিতরে টিনের বেড়া ও সিলিং -ও দেখতে পারসি।

ঘরের ভিতরে একটি স্টোভও দেখতে পারসি।

পোস্ট অফিসের পিছনে একটি গাছও দেখা যাচ্ছে।

দেওয়ালে একটি বিজ্ঞাপনের পোস্টারও দেখা যাচ্ছে।

সামনে একটি রাস্তাও দেখা যাচ্ছে।

ঘরের ভিতরে অনেকগুলো মোবাইলের বিজ্ঞাপনের পোস্টারও দেখা যাচ্ছে।